এবং ওদিকে অনেক বড় বড় গাসপালা দেকা যাচ্চে একানে টিনের তৈরি দুকান পাঠ দেকা যাচ্চে।

এই জর্ণার চারিদিকে সবুজ গাসপালা রয়েছে।

এখানে আমি একটি দুকান বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছি।

এবং একানে অনেক মানুষ রয়েসেন ওরা এইদিক ওইদিক ঘুরছেন।

এখানে মাস মাপার জন্য পাল্লা রয়েছে।

এখানে কাঠ দিয়ে তৈরি একটি সাইনবোর্ড ও আরেকটি কাঠ দিয়ে তৈরি জিনিস দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি একটি মাছ বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি।

এখানে অনেকটি জলের বোতলের কার্টোন রয়েছে এখানে চাল ডাল ময়দা ইত্যাদির বস্তা রয়েছে।

একানে চেয়ারও রয়েসে এবং টেবিলও রয়েসে ।

এই ছবিতে আমি একটি ক্লাসরুমের দৃশ্য দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি সাদা কালারের ডেক্স ব্রেঞ্চ রয়েছে।

সাইটে একটি বড় গাস দেকা যাচ্চে।

এই ছবিতে কয়েকটি শিশু এক্সারসাইজ করতে দেখা যাচ্ছে।

এখানে বাঁশের তৈরি বেড়া দেওয়া আসে।

এখানে আমি রাস্তার মইধ্যে কিছু জলও দেখতে পাচ্ছি।

এখানে একটি ঝাড়ু রাখা আসে।

একানে জে_সি_পি_টি একটি গর্ত কুদসে।

এখানে অনেকটি লোহার পাত দেখা যাচ্ছে।

এখানে পেশেন্টের দেখাশুনার জন্য একটি চেয়ার এবং কয়েকটি মেশিন রয়েছে।

এখানে এই রুমটির পিছন দিকে একটি কালো পর্দা রয়েসে।

এখানে খাট দুটির উপর দুইটি ম্যাট্রেস খুব সুন্দর রয়েসে।

এই জিমসেন্টারটি সাদা সাদা লাইট দিয়ে খুব সুন্দরভাবে কালারিং করে সাজিয়ে রাখা ও হয়েসে।

এখানে ছোট বড়ো টাইলস রয়েছে।

এই ছবিতে আমি ডি_আর_ডি_এ হাইলাকান্দি অফিস দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমি একটি মাঠ দেখতে পাচ্ছি যেখানে কিছু মানুষ রয়েছেন খেলা কখনও করছেন।

এবং পিসনে বিবিন্ন দোকান রয়েসে যেই দোকানগুলির সাইনবোর্ড একানে লাগানো দেকা যাচ্চে।

এই ছবিতে একজন মানুষকে দেখা যাচ্ছে যিনি দাঁড়িয়ে আছে এবং ওনার হাতে একটি মেশিন দেখা যাচ্ছে।

এখানে এই ছবিতে একটি ইন্ডিয়ান পোস্টের সাইনবোর্ড টাঙানো রয়েসে।